তার অপজিট সাইডে অনেকগুলা গাছ আছে।

এটি একটা বিল্ডিং বড়ো বিল্ডিং মনে হচ্ছে।

আ বিল্ডিং যে বিল্ডিংগুলা দেখা যাচ্ছে ওই বিল্ডিংগুলার মধ্যে একটা হচ্ছে বাজার কলকাতা।

দেখা যাচ্ছে এখানে স্কুটি মানুষ সাইকেল অনেকেই বাজার করতে আসছে অনেকে যাচ্ছেও বাজার করে।

জলের এখানে অনেক বড় একটা মাঠও আছে।

একটা সাইকেল শোরুম এই সাইকেল শোরুমের মধ্যে অনেক ছোট বাচ্চারা থেকে ধরে বড়রা সাইকেল আছে।

পিছনে পোস্টারও লাগানো আছে টায়ারের।

ইল_সি_ভি ট্রাকের টায়ারও আছে।

তার ঠিক পরেরও একটা টিনের ঘর এখানে ট্রান্সফরমারও আছে বসানো গাছ আছে অনেকগুলা।

চার থেকে পাঁচ ছয়জন মানুষ আর একজন স্কুটি দিয়ে যাচ্ছে একজন লোক।

একটা টিভিও আছে লাইটও আছে ডাস্টবিন একটা গাছও আছে ডিজাইন করা গাছও দেখা যাচ্ছে বসার জায়গাও আছে।

স্প্রাইট কোকোকোলা এখানে সব ধরনেরই অন খাওয়ার পাওয়া যায়।

পাখা আছে লাইট জ্বলানো আছে বেলুনও ঝুলানো আছে।

এই পার্কের মধ্যে তো কেউ কাউকে দেখাই যাচ্ছে না এখানে অনেকগুলা গাছ দেখা যাচ্ছে।

এইটা একটা বিল্ডিং মনে হচ্ছে সাদা কালার এর বিল্ডিং ।

তার পিছনে অনেক বড় পাহাড় আছে গাছপালাও আছে।

একটা ছেলে সে মনে হয় সেলুনে আসছে চুল কাটার জন্য ওর মুখটা ঢাকা।

ললিপপস একটা মেশিনও আছে যেটা দিয়ে মিষ্টির জিনিস মাপা হয়।

আহ তার নিচেই অনেকগুলা মেয়ে গুলার ড্রেসও আছে।

এক সাইডে ওয়াশিংমেশিনগুলা রাখা অন্য সাইডে ফ্রিজগুলাও রাখা আছে।